হ্যাঁ সেটা তো ঠিকই আর তা ছাড়া ওই সমস্ত জায়গায় মানে হ্যাঁ এমনিতেও মানে যে patient সে তো heart এর patient তো এই covid এ সমস্ত ব্যাপার গুলো আরো বেশি করে খেয়াল রাখতে হবে তোদেরকে। তখন হ্যাঁ সামলানোটা মুশকিল হয়ে যাবে খুব। হম এখন অনেকটা change হয়েছে তবে মানে এখন অনেক সুবিধা হয়ে গেছে সব কিছু। মানে তোকে ওখানে ধর তুই তোর phone number দিয়ে দিলি যে কোনো দরকার হলো তোকে phone করে নেবে মানে তোকে সারাক্ষন ওখানে present থাকতে হবে না। আর

হ্যাঁ এটাই মানে তখন তোকে সারাক্ষন থাকতে হতো। একজন লোককে সারাক্ষন থাকতে হতো। কোনো দরকার পড়লে তাকে বলতো এখন সে সমস্ত ব্যাপার নেই অনেক সুবিধা হয়ে গেছে। আর ওখানে খাওয়া দাওয়ারও অসুবিধা হবে না কোনো মানে আমার যে চেনা আছে সেই তার বাড়িতেই তোরা খেয়ে নিতে পারবি। আর তাছাড়া এমনি যদি hospital এর কাছে কোথাও মনে কর ধর এমনি খিদে পেলো বা কিছু ওখানে hospital এর কাছে যে খাবার দাবারের ব্যবস্থা আছে সেগুলো খুব ভালো।

আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম। হম দেখ ওখানে চিকিৎসা খুব ভালো মানে আহ কোনো অসুবিধা হবে না কোনো দিক থেকেই। আর আশা করি ভালোও হয়ে যাবে। তো তুই কি যাবি সাথে নাকি অন্য কেউ যাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তো কোনো অসুবিধাই নেই আমি সমস্তটা কথা বলিয়ে দেবো। আর যাক অত চিন্তা করিস না দেখ আহ যেটা হবে ভালোই হবে। আর এমনি এখানের doctor রা কি বলছে? এখানে সবাই কি বলছে ওখানে যেতে? না কি তোরাই ঠিক করেছিস এটা?

হ্যাঁ এটা তো একটা ভালো decision দিয়েছিস। কারণ এখানের তো অবস্থা জানিসই প্রথম কথা হচ্ছে প্রচুর টাকা এখানে আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে facility ও খুব একটা ভালো নয়।

হ্যাঁ critical condition থাকলে। হ্যাঁ আর তখন তো তোর যাওয়াটাও problem হয়ে যাবে কারণ তোর ticket কাটা এ সমস্ত ব্যাপার রয়েছে এই গুলো তোকে অনেক আগে থাকতে না করলে তুই পাবি না।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একমাস আগেই ticket টাও করিয়েনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটাই আগে থাকতে হিসেবে করে নিলে তখন না এক মাস time টা মোটামুটি ঠিকই আছে একমাস আগে থাকতে যদি ট্রেনের মানে book করিস তাহলে তুই পেয়ে যাবি। অসুবিধা হবে না। তারপর ওখানে তো চার পাঁচ দিনের ব্যাপার। তারপরে তো আবার ট্রেনে করেই ফিরবি আর আহ হ্যাঁ আর একটা কথা যেটা সেটা হচ্ছে যে আসার ticket টা কিন্তু তখনই book করে রাখিস। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটা তো ঠিক হ্যাঁ হ্যাঁ কারণ পরে এক দিন দু দিন এদিক ওদিক হলে তখন তো ticket এর টাকাটা নষ্ট হবে বেকার।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না এটা ঠিক আছে আর যাওয়ারটা হয়ে গেলে বা সব কিছু ঠিক মতো হয়ে গেলে তারপর আসার ticket এর problem হবে না। সেটা কেটে নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটায় কোনো অসুবিধা হবে না। তাহলে দেখ সমস্তটা ঠিক ঠাক মতো কর। আর আমি তোকে ওর number টা পাঠিয়ে দেবো plus আমি তোকে ওই যে hospital টা আছে ওটার link ও পাঠিয়ে দেবো। তুই ভালো করে দেখে নে।

সমস্ত খুব মানে মুশকিল হয়ে যাবে। মানে যারা যাবে তাদের কারোর phone number টা দিস registration এর সময় হ্যাঁ এটা তো হয় কারণ, কারণ তখন অনেক problem হয়ে যাবে। তখন তোকে বার বার call করে OTP চাওয়া অনেক সমস্যার ব্যাপার হয়ে যাবে না এটা।

হ্যাঁ হ্যাঁ তাহলে ওটাই করিস আর registration complete হয়ে যাওয়ার পর মানে ওখানে যে phone number টা দিবি বা যে email টা দিবি। ওই দেড় থেকে দু সপ্তাহ মতন time লাগে দেখবি যখন registration টা complete হবে ওখানে দেখিয়ে দেবে যে মানে waiting আছে।

না না email, email টা তোর দিলেই হবে কারণ email টায় কোনো কিছু সেরকম হয় না email টায় confirmation ঢোকে ওটাই ব্যাস। হ্যাঁ হ্যাঁ ওটাই করিস আর তুই দেখিস যদি form টা fill up করতে তোর কোথাও problem হয় বা কোনো জায়গা যদি বুঝতে না পারিস আমাকে call করিস একবার আহ আমাকে call করে বলে দিস বা আমাকে একটা screenshot পাঠিয়ে দিস যে এই জায়গাটার problem হচ্ছে আমি তোকে বলে দেবো। কারণ আমি মোটামুটি তিন চার জনের already এরকম form fill up করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হম হম আমি তোকে বলে দেবো। আর খুব easy মানে ওই patient এর details আর ওই আহ সমস্ত যে legal document আছে ও গুলো upload করতে হয় আর আগে যে hospital এ ছিল সেগুলোর কিছু from ওগুলো upload করতে হয় তাহলেই হয়ে যায়। দেখ কর আর সমস্তটা ঠিক ঠাক মতো করেনিস। আর চেষ্টা করিস যেন মানে কোনো ভুল না হয় কারণ আর একটা কথা যে মানে log in ID আর password যেটা দিবি ওটা আর কি save করে রাখবি। বা কোথাও লিখে রাখিস যেন ওটা মনে থাকে। কারণ পরবর্তী কালে discharge certificate বা রুগির prescription ওগুলো সব ওই email ID মানে email ID না ওখান থেকে আর কি login করেই তুই পাবি আবার। হ্যাঁ হ্যাঁ তুই কর তাহলে দেখ আর কোনো problem হলে আমাকে অবশ্যই call করে নিবি এমনিতে।

আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ bye telephone সম্পর্কে কিছু তথ্য একটি telephone হল একটি tele communication device যা দুই বা ততধিক ব্যবহারকারীকে যোগাযোগ করতে দেয় যখন তারা সরাসরি শুনতে অনেক দূরে থাকে একটি telephone dialer সাধারণত এবং সবচেয়ে দক্ষতার সাথে মানুষের voice কে বৈদ্যতিক সংকেতে রূপান্তরিত করে যা কেবল এবং অনান্য যোগাযোগের মাধ্যমে অন্য telephone এর

যার অর্থ দূরবর্তী শব্দ আঠারোশো ছিয়াওর সালে Alexender Graham Bell প্রথম এই যন্ত্রটি মার্কিন যুক্ত রাষ্ট্রের patient pretend পেয়েছিলেন যা অন্য device মানুষের কণ্ঠস্বরে একটি পরিস্কারভাবে বোধোগম্য প্রজনন তৈরী করেছিল এই tool টি অন্য অনেকের দ্বারা বিকশিত হয়েছিল এবং দ্রুত ব্যবসা সরকার এবং বাড়িতে অপরিহার্য হয়ে ওঠে শব্দের একটি সাধারণ সংক্ষিপ্ত রূপ হলো phone বা telephone যা telephone ইতিহাসের প্রথম দিকে ব্যাবহার করা হয়েছিল। telephone অপরিহার্য উপাদান হলো কথা বলার জন্য একটি microphone transmitter বা একটি earphone receiver যা

কথোপকথন এর সময়ে কান ও মুখের কাছে রাখা হয় transmitter শব্দতরঙ্গ কে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করে যা telecommunication system এর মাধ্যমে receiving telephone পাঠনো হয় যা সংকেতগুলিকে receiver এর বা কখনো কখনো loud speaker শ্রবণযোগ্য করে রূপান্তরিত করে telephone উভয়ে দিকে একযোগে সক্রমণে অনুমুতি দেয় আগত telephone call ঘোষণাটি করার জন্য বেশির ভাগ telephone একটি সতর্কতা বৈশিষ্ট থাকে যেমন একটি ringer বা visual indicator telephone call গুলি সাধরণত একটি keypad বা dial দিয়ে শুরু করা হয় telephone সাথে সংযুক্ত telephone number record করার জন্য যা tele communication system call প্রাপকের telephone ঠিকানা তবে telephone এর প্রাথমিক ইতিহাসে অন্য পদ্ধতি ছিল প্রথমে

মাত্র কয়েকজন গ্রাহকের বাইরে অব্যবহারীক এই system গুলিকে manually পরিচালিত কেন্দ্রীয়ভাবে অবস্থিত switch board দ্বারা দ্রুত প্রতিস্থাপিত করা হয়েছিল এই exchange গুলি শীঘ্রই আন্তঃসংযুক্ত হয়, অবশেষে একটি স্বয়ংক্রিয় বিশ্বব্যাপি public switched telephone network তৈরী হয়। বৃহত্তর গতিশীলতার জন্য কুড়ি শতকের মাঝামাঝি plane এবং automobile mobile station গুলির মধ্যে যোগাযোগের জন্য বিভিন্ন radio system তৈরী করা হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে ব্যক্তিগত পরিষেবার জন্য হাতে ধরা mobile phone চালু করা হয়েছিল পরবর্তী দশক গুলিতে তাদের analog cellular system টি বৃহত্তর ক্ষমতা এবং কম খরচে digital network এ বিকশিত হয়। প্রথম ইতিহাস বৈদ্যুতিক telephone এর বিকাশ এর আগে telephone শব্দটি অন্যান্য উদ্ভাবনে প্রয়োগ করা হয়েছিল এবং বৈদ্যুতিক device প্রাথমিক উদ্ভাবকরা এই শব্দটি ব্যবহার করেননি সম্ভবত যোগাযোগ ব্যবস্থার জন্য শব্দের প্রথম ব্যবহার সতেরোশো ছিয়ানব্বই সালে জোহান ফিগ্রীষ্মণ গড ফ্রেডফুড দ্বারা নির্মিত telephone ছিল ফুট ক্লোথ চাপ optical telegraph একটি বিকল্প প্রস্তাব বিস্তার করেছিলেন যেখানে signal tower operator রা একে ওপরকে চিৎকার করবে দ্বারা যাকে shaking tube বলে ডাকতো কিন্তু এখন এটি কে একটি বিশাল megaphone বলা হবে জাহাজের জন্য telephone নামক একটি যোগাযোগ যন্ত্র আঠারোশো চুয়াল্লিশ সালে ক্যাপ্টেন জল তেল টেলের দ্বারা আবিষ্কৃত হয়েছিল জোহান ফিলিপ রেইস তার উদ্ভাবনের প্রসঙ্গে একটি শব্দ ব্যবহার করেছিলেন যা সাধারণতঃ reis telephone নামে পরিচিত আঠারোশো ষাট তার যন্ত্র electric প্রভাব শব্দ রূপান্তরের উপর ভিত্তি করে প্রথম device বলে মনে হচ্ছে telephone শব্দটি অনেক ভাষার শব্দভাণ্ডারে গৃহীত হয়েছিল এই থেকে প্রাপ্ত বৈদ্যুতিক telephone আবিষ্কারের জন্য credit প্রায় বিতর্কিত হয়ে radio television light bulb এবং computer মতন অন্যান্য চিত্তাকর্ষক আবিষ্কারের মতন অনেক গবেষণা একটি তারের উপর শব্দ সংক্রমণে পরীক্ষামূলক কাজ নেতৃত্বে এবং একে ওপরের ধারণা উন্নত এমন কি এই

জোহান ফিলিপ রেইস আলেক্সান্ডার গ্রাহাম বেল্ এবং এলিসা গ্রাহার মধ্যে telephone আবিস্কারের কৃতিত্ব সবার alexender গ্রাহাম বেল্ কে আঠারোশো ছিয়াত্তর সালের march মাসে united state pain pretend and trade mark office UA

telegraph এর সাথে সাদৃশ্যপূর্ণ ভাবে যোগাযোগ করতে ব্যবহৃত হয় এই পদ্ধতিতে বৈদ্যুতিক স্পন্দন পাঠাতে কম্পন এবং circuit ব্যবহার করেছিল কিন্তু মূল বৈশিষ্ট গুলি অনুপস্থিত ছিল বেল্ খুঁজে পেয়েছেন যে এই পদ্ধতিটি একটি বিরতি স্রোতের মাধ্যমে একটি শব্দ তৈরী করে কিন্তু telephone কাজ করার জন্য একটি অস্থির বর্তমান পুনরুৎপাদিত শব্দ সেরা ওঠানামা কালীন স্রোত কার্যকরী telephone ভিত্তি হয়ে উঠে, যার ফলে বেল্ patent হয়, bell প্রথম patent টি ছিল master telephone patent যার থেকে বৈদ্যুতিক telephone device এবং বৈশিষ্ট গুলির জন্য অন্যান্য patent প্রবাহিত হয়েছিল আঠারোশো ছিয়াত্তর সালে বেল্ patent আবেদনের পরপর ই Hungarian pro কুশলিক এবাদের উসকাস telephone switch প্রস্তাব করেন যা exchange এবং অবশেষে network তৈরীর অনুমুতি দেয় যুক্তরাজ্যে blower একটি telephone জন্য একটি অপবাদ শব্দ হিসাবে ব্যবহৃত হয় শব্দটি একটি freaking tube জন্য নৌবাহিনীর flank থেকে এসেছে যেমন আমি তাকে horn পেতে পারিনি বা আমি তাকে এক মুহূর্তের মধ্যে horn বন্ধ করে দেব। প্রাথমিক বিকাশের সময়ে লেখা আঠারোশো চুয়াল্লিশ ইনসংযো মান্ডাটি প্রথম peeking telegraph বা telephone ধারণা টি চালু করেছিলেন peeking telegraph এবং sound telegraph মনিকারের ব্যবহার অবশেষে নতুন ভিন্ন নাম telephone দ্বারা প্রতিস্থাপিত হবেছাব্বিশে august আঠারোশো চুয়ান্ন চার্লস বোরসেল এল ইলাস্ট্রেশন প্যারিস magazine একটি নিবন্ধ প্রকাশ করেন transmission electric bella perol বক্তিতার বৈদ্যুতিক সংক্রমণ একটি mate and break type telephone transmitter বর্ণনা করে যা পরে Johan Reis দ্বারা নির্মিত হয়েছিল ছাব্বিশে october আঠারোশো একষট্টি জোহান ফিলিপ রেইস আঠারোশো চৌত্রিশ থেকে আঠারোশো চুয়াত্তর ফ্রাঙ্ক ফুট physical society সামনে রেইস telephonetelephone প্রকাশ্যে প্রদর্শন করেন রেইস telephone শুধু বাদ্যযন্ত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল না রেইস তার telephone টি daas frest kiyenen gur gur ken salt ঘোড়াটি শসার salad খাবে না সম্প্রচার করতে ব্যবহার করেছিল বাইশে august আঠারোশো পঁয়ষট্টি লা ফুয়েল দি আস্তে reboot করেন এটি গুজব যে ইংরেজ প্রযুক্তিবিদ যাদের টি telegraph তারের মাধ্যমে উচ্চারিত শব্দ প্রেরণের জন্য তার পদ্ধতির প্রদর্শন করেছিলেন। তারা বেশ কয়েকটি ব্যক্তিগত telegraph lineengland উল্লেখিত উদ্ভাবন বাস্তবায়ন করতে চেয়েছিল bell থেকে telephone এর শেঠসহ আঠারোশো ছিয়াত্তর সাল পর্যন্ত সেখানে telephone প্রদর্শন করা হবে না আঠারোশো চুয়াত্তর e MEU TCI দুই বছর জন্য সতর্কতা পুনর্নবীকরণ করার পরেই এটি আবার পুনর্নবীকরণ করে না এবং সতর কতা মেয়াদ শেষ হয়ে এবং ছয়ই april আঠেরোশো পঁচাত্তর bellUS patent একশো একষট্টি সাত তিন নয় electric telegraph জন্য transmitter এবং receiver মনজুর করা হয়েছে এটি make break circuit একাধিক vibrating ইস্পাত read ব্যবহার করে এগারো february আঠারোশো ছিয়াত্তর এলিসা গ্রেই telephone সাথে ব্যবহার এর জন্য একটি তরল transmitter আবিস্কার করেছিলেন কিন্তু এটি তৈরী করেন নি চোদ্দই february আঠারোশো ছিয়াত্তর grey

গ্রাহাম বেল্ electro magnetic telephone জন্য telegraph তে উন্নতির patent জন্য আবেদন করেন যাকে বলা হয় amplitude may modulation oscillating current এবং voltage কিন্তু যাকে তিনি on do letting current বলে অভিহিত করেছেন তিরিশে january আঠারোশো সাতাত্তর বেল্US thai চুম্বক iron dryer from এবং call bell ব্যবহার করে

জন্য আবেদন করেন যাকে বলা হয় up amplitude modulation oscillating current এবং voltage তিনি যাকে on do letting current বলে অভিহিত করেছেন তিরিশে january আঠারোশো সাতাত্তর US thai iron dryer from এবং call bell ব্যবহার করে electro magnetic telephone জন্য patent আট একশো ছিয়াশি সাত আট সাত মনজুর করা হয়েছে সাতাশে april আঠারোশো সাতাত্তর tomas edition carbon graphite transmitter জন্য একটি patent আবেদন file করেন মামলার কারণে পনেরো বছর বিলম্বের পর এটি পে তেশরা may আঠারোশো বিরানব্বই তারিখে চারশো চুয়াত্তর দুই তিন শুন্য নম্বর হিসাবে প্রকাশিত হয়েছিল digital telephone এবং voice over উনিশশো সাতচল্লিশ সালে transistor উদ্ভাবন এবং পরবর্তী কয়েক দশক ধরে telephone system এবং দূরদূরত্বের সংক্রমের দিকে পরিচালিত করে mobile phone একটি mobile phone বা cell phone hand phone হলো একটি hand head একটি hand held telephone যা radio transmission এর মাধ্যমেই একটি cellular telephone network এর সাথে সংযো করেন একটি cellular network এ antenna সোহো land ভিত্তিক transmeter receiver এবং station গুলি একটি network থাকে সাধারণতঃ tower বা building এ অবস্থিত এবং ভূমি ভিত্তিক telephone line এর সাথে সংযোকারি অবকাঠামো mobile phone এ phone এ sim card ঢোকানোর প্রজন হয়ে এই sim card হলো একটি ছোট PVC card যাতে একটি ছোট integrated circuit থাকে যা বেবহার কারী international mobile subscriber identity I M S I number সংরক্ষণ করে এবং এটি এর সাথে সম্পর্কিত কি সংরক্ষণ করে যা cellular network এর গ্রাহক দের সনাক্ত করতে এবং প্রমাণই করুন করতে বেবহৃরিত হয়ে smart phone এর যুগের আগে mobile phone গুলি সাধারনতঃ nokia motorola এবং Ericsson মতুন tele যোগাযোগ সরঞ্জাম গুলি তে বিশেষায়িত ছিল company দ্বারা তয়রি করা হয়ে ছিল smart phone এর

তো করেছে mobile phone বেবহার সম্পর্কে কিছু তথ্য দুই হাজার দুই সালে বিষের জনসখ্যা মাত্র দশ শতাংশ mobile phone বেবহার করে এবং দুই হাজার পাঁচ সাল নাগার সেই শতাংশ বেড়ে ছেচলিশ শতাংশ এ পাউচে ছিল এবং দুই হাজার নয় সালে শেষ নাগাদ মোট ছয়ে billion mobile phone এবং fixed line telephone গ্রাহক ছিলেন এর মদে এক দশমিক দুই ছ billion fixed line গ্রাহক এবং চার দশমিক ছয়ে billion mobile গ্রাহক রয়েছে smart phone দুই হাজার বাইশ সালের মদে বেশির ভায়াক mobile phone smart phone একটি mobile এর সংমিশ্রণ এবং এক ই unit এ একটি ব্যক্তি গত compre~ computing device প্রধানতঃ বেশির ভায়াক smart phone graphical user interface এবং touch বেবহার করে পরিচালিত অনেক phone এ secondary voice user interface থাকে যেমন apple iphone three apple iphone এর three যা device এর অনেক function পরিচালনা করতে পারে সেইসাথে বেবহার করিতে internet এর সাথে interact করার জন্য তথ্য comment বেবহার করতে সক্ষম করে al alpha numeric text input সাধারণ তো একটি on screen virtual keyboard এর মাধমিয়ে সম্পন্ন করা হয়ে যদি ও কিছু smart phone এ একটি ছোট physical keyboard থাকে smartphone গুলি cellular network এবং wi fi মাধমিয়ে এবং সাধারণতঃ bluetooth বা তার যুক্ত interface মাধমিয়ে যেমন U S B বা lightning সংযুক্ত গাড়ি অন্নান্ন devices এর সাথে সরাসরি সংযোগে অনুমতি দায়ে smart phone app চালাতে সক্ষম আগের mobile phone তুলনা অনেক বেশি উন্নত কার্য কারিতা রয়েছে internet access এবং অন্ত নির্মিত camera সোহো smartphone গুলি IP সংযোগে মাধমিয়ে video calling কে সহজে access যোগ করে তুলেছে smartphone গুলির প্রচুর সংখক web পরিষেবা এবং web app গুলি তে access রয়েছে যা তাদের কার্য কারিতা দায়ে প্রত্যাগ্রত computer মতো যদি ও smart phone গুলি প্রাসয়ী তাদের অপেক্ষা কৃত ছোট screen এর আকার দ্বারা শিমা বোধ থাকে এবং তাদের keyboard এর আকার দ্বারা শিমা বোধ সাধারণ ভাবে smart phone এর মধ্যে রয়েছে

navigation এবং বিভিন্ন ধরণে sensor যেমন compass accelometer এবং GPS receiver এর মতো সরঞ্জাম voice call ছাড়াও smart phone বেবহার কারীতা সাধারনতঃ SMS, MMS email এবং বিভিন্ন মালিকানা ধহীন messageing পরিষেবা বেবহার করেন e message এবং বিভিন্ন সামাজিক media platform সহ অনেক messaging format বেবহার করে যোগাযোগ করা হয়ে satellite phone একটি satellite telephone বা smart phone হলো এক ধরণে mobile phone যা একটি cell phone এর মতো পৃথিবী প্রদক্ষিণ কারী উপগ্রহ গুলি মাধমিয়ে radio link এর মাধমিয়ে অন্নান্ন phone বা telephone network এর সাথে সংযুক্ত স্থাপন করে cell phone এর মতো অটোয়া তারা পৃথ্বীর পৃষ্টের বেশি ভায়াক ভৌগোলিক অবস্থানে কাজ করতে পারে যতক্ষণ খোলা আকাশ এবং phone এবং উপগ্রহ মধ্যে এক টি দৃষ্টি রেখে প্রদান করা হয়ে একটি নির্দেশ system এ স্টেপটা উপর নির্ভর করে cover এর সমস্ত পৃথ্বি বা শুধু মাত্র নির্দিষ্ট অঞ্চল অন্তর্ভুক্ত করতে পারে satellite phone terrestrial mobile telephone এর মতো এক ই কার্য করিতা প্রদান করে কার্য কারিতা প্রদান করে voice calling text messaging এবং com band with internet access বেশির ভায়াক system দ্বারা সমর্থিত এটি satellite phone এর সুবিধা এটি এমন ইলাকা বেবহার করা যেতে পারে যেখানে স্থানীয় landline যোগাযোগ

অবসর মানবিক mission বেব্সায়িক ভ্রমণ এবং হার তো নাগালের ইকালাকায়ে ক্ষনে জন্য জন প্রিয় যেখানে কোনো নির্ভর যোগ্য cellular পরিষেবা নেই satellite গুলি খুব কম ই মানুষের ক্রিয়া কলাপে দ্বারা বেবহৃরিত হয়ে যেমন প্রাকৃতিক দুর্যোক

স্থানীয় যোগ যোগ বেবস্তা সাথে আপস করা যেতে পারে telephone বা mobile phone সব থেকে দূরত্ব একটি যোগাযোগ মাধ্যম এই যোগাযোগ মাধমের প্রভাবে খুব তারা তারই এক স্থান থেকে অন্য স্থানে খবর পরিচালনা করা যায় এবং খবর খুব দূরত্ব প্রেরণ করা যায় telephone শব্দ টি অনেক ভাষার শব্দ ভাণ্ডারে গৃহীত হয়ে ছিল এই গ্রিক থেকে প্রাপ্ত বৈদুতিক telephone আবিষ্কারের জন্য credit নিয়ে প্রায় বিতর্ক সৃষ্টি হয়ে radio television light bulb এবং computer এর মতো অন্নান্ন চিত্ত কোর্সকে আবিস্কারের মতো অনেক গবেষক একটি তারের উপর শব্দ সংক্রমণে পরীক্ষা মূলক কাজ নেতৃতেব এবং একে ওপরে ধারণা

johan phillip reis Alexender graham bell এবং alisha graher মধ্যে telephone আবিষ্কারের credit তো সবার Alexender graham bell কে আঠারো সো ছিয়াত্তর সালে march মাসের united state patent and trade mark office USPTO দ্বারা বৈদ্যতিক telephone এর জন্য একটি patent দেবা হয়েছিল বেলের patent এর আগে telephone এর voice telegraph এর সাথে সাদৃশ পূর্ণ ভাবে

বিশিষ্ট গুলি অনুপস্থিত ছিল bell খুঁজে পেয়েছেন যে এই পদ্ধতি একটি বিরতিহীন স্রোতে মাধমিয়ে একটি শব্দ তয়রি করে কিন্তু telephone এ কাজ করা জন্য একটি অস্থির বর্তমান পুনরুৎপাদিত শব্দ সেরা ওঠা নামা কারী স্রোত কার্যকারী telephone এর ভিত্তি হয়ে উঠে যার ফলে বেলের beler হয়ে বেলের প্রথম patent টি ছিল master telephone patent এবং যার থেকে বৈদুতিক telephone device বৈশিষ্ট গুলি জন্য অন্নান্ন patent প্রবাহিত হয়ে ছিল আঠারো সো ছিয়াত্তর সালে বেলের patent অবদানে পর পর ই hungraian pro কৌশলে ডিভাদের পুষ্কর telephone এর প্রস্তাব করেন যা telephone exchange এবং অবশেষে network তয়রি অনুমুতি দায়ে reis তার telephone টি das fest keunen gurkem salt ঘোড়া সস ঘোড়া টি শশা সালাদ খাবে না সোমপুর করতেও বেবহার করেছিল বাইশে august আঠারো সো পৈসঠি el di আস্তে report করেন এটি গাজোগ যে england

শোন্ করেছিলেন তারা বেশ কি একটি ব্যক্তিগত telegraph line এ england এ উল্লেখিত উদ্ভাবন বাস্তবায়য়ান করতে চেয়ে ছিলেন

দুই বছরে জন্য সতৰ্কতটা পুনৰ নবীকরণ করার পরে এটি আবার পুনৰ নবীকরণ করে না এবং সতর্কতা মেযাজ শেষ হয়ে ছাব্বিশে april আঠারো সো পঁচাত্তর বেলের US patent এক ছয়ে এক সাত তিন নয় electric telegraph এর জন্য transmeter এবং receiver মঞ্জুর করা হয়েছে

Hello ma'am আমি BCL insurance company থেকে phone করেছিলাম regarding আপনার car insurance হ্যাঁ ma'am আমি দেখতে পাচ্ছি আপনার একটা Hyundai i ten আছে আহ ওটার actually car insurance expire হয়ে গেছে তো আমি সেটার জন্যই sir phone করেছিলাম ma'am আপনাকে যে সেটা renewal এর জন্য। আহ ma'am একটু জানতে পারি কি problem দেখা দিয়েছিল? আচ্ছা আহ ma'am আপনার গাড়ির number টা কি WB twenty AF seven nine five six তাই তো ma'am? আচ্ছা mam আমি এখানে দেখতে পাচ্ছি Car purchase হয়েছিল two thousand seventeen এ আর আপনার insurance টা failed হয়েছে দুহাজার দুহাজার একুশ এর আহ november এ আহ

হ্যাঁ তো mam আপনার জানতে পারি accident টা মানে যেটা আপনি claim করেছিলেন যেটা বলছেন problem হয়েছে ওটা কবে হয়েছিল একটু জানতে পারি?